জিনিসপত্র রাখা আছে একটা গেট আছে একটা জানলা আছে একটা দরজা আছে সব জিনিসপত্র এখানে জঙ্গলে জঙ্গলে--

মাথায় টুপি পরে আছে কালো গেঞ্জি পরে আছে হলুদ গেঞ্জি পরে আছে একটা চটি হাওয়াই চপ্পল পড়ে আছে এই--

ঘর দেখা যাচ্ছে একটা সাইকেল হেঁটে হেঁটে যাচ্ছে চালিয়ে চালিয়ে যাচ্ছে সাদা রঙের জামা পরে যে লোকটা আছে--

লাল লাল ফুল সব ফুলে ভর্তি বাগানে বাগান শুধু ফুল আর ফুল দেখা--

এই ফটো -টিতে একটা ঠাকুরের অনেক কটা ফটো আছে নিচে--

পেছনে কাঁচের দরজা আছে ওপরে সব লোহার লোহার জিনিস আছে।

কালো রঙের তার দেখা যাচ্ছে নিচে অনেক কটা আলো দেওয়া বেনার দেখা যাচ্ছে সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

একটা বঁটি আছে পেছনে একটা ট্রে আছে পেছনে একটা বেড়া দেওয়া এ আছে মাথায় কিছু বেঁধে আছে। বেঁধে মাছ বিক্রি করছে। মাছ গুলো বিক্রি হ --